বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলি আমাদের দৈনন্দিন কাজে লাগে ইত্যাদি আমরা পেয়ে থাকি।

আমরা জানি আমাদের দৈনন্দিক আ দৈনন্দিন জীবনে এই জুতোর আ জন্য আবার যখন দরকার পড়ে তখন আমরা এই ধরনের শ শপে এ গিয়ে থাকি এবং ক্রয় বিক্রয় করে থাকি।

বৃষ্টির ফলে প্রচন্ড পরিমান জল জমে গেছে। এবং অ্যাম উমম উমম জল দাঁড়িয়ে গেছে এবং বাস এবং গাড়ী যেতে অসুবিধা হচ্ছে।

গৌতম বুদ্ধের একটি মূর্তি ।